critical case হয় সব উনি উনি ওনার কাছে আসেন তো আমরা ঠাকুরের নাম নিয়ে ওনার কাছে গেলাম উনি অপারেশন করলেন ভগবানকে ধন্যবাদ যে আমার স্বামী আজকে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। মানে কি বলব যেটা আমাদের আহ স্বপ্নেরও অতীত ছিল উনি একটা চোখে ওনার দৃষ্টি শক্তি দিতে পেরেছে এখন উনি ভালো আছে। এবং যতবার হ্যাঁ ওনাকে আমাদের রাখতে হয় সবসময়ের জন্য চেকআপে রাখতে হয় সামান্য রকম সমস্যা হলেই আমরা ওনার কাছে যাই ওনার সঙ্গে আলোচনা করি। এবং এটা নাম হচ্ছে diabetic retinopathy আর এটার থেকে আ এটা হচ্ছে রেটিনার একটা প্রবলেম প্লাস। চোখের মধ্যে যেটা বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না এবং আস্তে আস্তে আস্তে আস্তে মানুষ অন্ধত্বের দিকে এগিয়ে যায় আর উনি ওনাদের দেখালেন যে অপারেশনের পরে ওনার চোখ থেকে একটা ছোট কুঁচির বোতলের। মাপের উনি ব্লাড বের করে আমাদের দেখালেন যে এতটা ব্লাড আপনার হাসবেন্ড এর চোখ থেকে বেরিয়েছে আর উনি একদম আলো সহ্য করতে পারতেন না আমার হাসবেন্ড চোখের উপর আলো পড়লে পাগলের মতো চলতো সবসময় অন্ধকার ঘরে বসে থাকতো। তো তারপর আস্তে আস্তে এখন ভালো আছে কোন ফরেন problem নেই ঠাকুর করে হ্যাঁ মাসে মাসে দু মাস তিন মাস অন্তর অন্তর আমরা ওনার চোখটাকে দেখাই আচ্ছা উনি বলেছেন ভাল আছেন যদি আপনার যদি তোমার দরকার হয়। তুমি ডাক্তার বাবুর আদরেস নিয়ো নিয়ে তোমার পিসেমশাইকে দেখাতে পারো আশা করি উনি ভালো ফল পাবেন। কি বলোতো এখন কারোর থেকে জানলে না ব্যাপারটা সুবিধা হয় চতুর দিকে medical facility এত পরিমাণে ফ্রড হয় গেছে। যে তুমি মনে করছো তুমি যাচ্ছ তুমি খুব ভালো জায়গায় যাচ্ছ কিন্তু না ওরা শুধু টাকাটা নেওয়ার জন্য বসে আছে patient এর কোনো দায়িত্ব নেবে না, patient এর কোনো কথা শুনবে না, চোখের তো আর্ধেকেরও বেশি জায়গা এখন ফ্রড। আবার পিসমস্যা এত জায়গায় ঘুরেছে কত জায়গায় যে ঘুরেছে সে বলা যাবেনা সে তুমি একদম সব থেকে ভালো জায়গা তেউ গেছে, আবার ন্যূনতম জায়গাতেও গাছে যদি চোখে কিছু হয় কোথাও কোনো লাভ পাছে না

আসলে আমার হাসবেন্ড যখন এটা হল তখন corona পরিস্থিতি তুঙ্গে ঠিক আছে তখন কুরি সাল একুশ সাল তুঙ্গে করোনা পরিস্থিতি কল্পনা না পারছে ওনাদের কোথাও নিয়ে যেতে । না পারছি ওনাকে বাড়িতে এই অবস্থায় রাখতে তার মধ্যেও আমরা, যেভাবে হোক চেষ্টা করে করে করে করে করে ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ, যে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে দেখছি এসছি! কারণ করোনা পরিস্থিতি আপনারা সবাই জানেন, তখন চতুর্দিকে কি হাহাকার আমাদের যে কত পরিচিত লোক শেষ হয়ে গেছে মানে সেটা বলবার মতো নয়, আমার আশেপাশে অক্সিজেনের অভাবে ছটফট। ছটফট করে মরতে দেখেছ তো আপনারা সবাই এটা তো নিশ্চয়ই সবাই জানে যে আ তোমরা সবাই জানো যে কি পরিস্থিতি তখন বেচার এই পরিস্থিতির মধ্যে আমাদের লড়াইটা ছিল তখন। তাহলে তো দুহাজার উনিশ কুড়ি একুশ এই টাইমটা তোমাদের জন্য খুব টাফ গেছে যে তুমিও বলছো তোমার ওই সময় diabetic cellulitis হয়েছি আহ তোমার husband এর ও এরকম হয়েছিল diabetic retinopathy খুব টাফ টাইম ছিল তাহলে । আরে দু হাজার কুড়ি ইন্ডেক্স টা আমাদের কাছে একটা দূর স্বপ্নের মতো একটা দুরসপ্ন আর কিছু না । কুড়ি একুশ বাইশ এই তিনটে। একে করোনার ভীতি তার ই মধ্যে ওনার চোখটা একটু একটু করে দৃষ্টি শক্তি হারাচ্ছে আমার পা টা কে নিয়ে আমার এই অবস্থা এগুলো সবই কিন্তু যে। দুটো কথা আমি বললাম দুটোই diabetic orientated ইসু। আমার পিষেমশাই বলছিল যে এই diabetic retinopathy যদি ঠিক সময় ট্রীটমেন্ট না হয় তাহলে তোমার প্রত্যেক সময়! এক একটা সময় তোমার দৃষ্টিশক্তি মানুষের হারাতে থাকে প্রত্যেকটা মিনিট খুব ইমপর্ট্যান হম খুব গুরুত্বপূ হম

তাহলে তো সেই টাকার আর কোনো মূল্যই থাকলো না না তার চোখ ঠিক হলো না কিছু! আমরাও তো প্রায় আট নয় লাখ টাকা খরচা করেছি কিন্তু কোথাওই আমরা কোনো একটু সবুজ সংকেত দেখতে পেলাম না। আর এইখানে আমার বাড়ির কাছে ডাক্তারবাবু আমাকে মাত্র এক লাখ এক লাখ পাঁচ ছ লাখ টাকার মধ্যে উনি আমাদের এই আমার হাসবেন্ডএর দৃষ্টি ফিরিয়ে দিলেন উনি বললেন দু হাজার কুড়ি দু হাজার দশ। থেকে এই treatment টা এসছে diabetic retinopathy treatment মেশিনপত্র যা কিছু সব এসছে। ওনাকে কি চোখে অনেকবার ওষুধ দিতে হয় না কম ওষুধ? হ্যাঁ ওষুধ ওনাকে ওনার যখন অপারেশন করতো তখন ওনার উম ভিজিট করছিলো ছত্রিশ দিনে ছত্রিশ বার সাঁইত্রিশ বার আটটা দশটা ওষুধ। চারবার কোনো বা দশবার কোনো বা পনেরো বার এইভাবে দিতে হয়েছে কিন্তু দিয়ে টিয়ে আজকে ওষুধ একদমই কম তিনটে মাত্র ওষুধ আছে এখন এই তিনটে ওষুধ আ তিন থেকে দুবার করে। কারণ যেভাবে যেভাবে ডক্টর পড়েছেন আমাদের প্রেসক্রিপসন সেভাবে সেভাবে করেছি বলেই হয়তো আজকে উনি এতটা সুস্থ হতে পেরেছেন। এগুলো কি নরমাল ট্যাবলেট ক্যাপ্সুল এর মতন মানে একটু দামি না কম দামের দিকে ওষুধগুলো চোখের ওষুধ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই? না না না ওষুধ কিন্তু খুব হম দামি ওষুধ। এগুলো কিন্তু খুবই দামি ওষুধ কিন্তু একটা মানে ব্যাপারটা হচ্ছে যে যে রোগের যা ওষুধ তাই না! ওনার রোগ টা ঠিক সেরকম মারাত্মক রোগী। আমাকে আমি তিন চার পাঁচ বছর যে রোগটা নিয়ে আমি রয়েছি সেটাকে সারাতে গেলেও তো আমাকে সেরক সময় সময় দিতে হবে। আ ওষুধ ও না ওষুধ যথেষ্টই হম দামী ছি করো না যে তুমি অ্যা যেখানে তোমার হাসবেন্ড এর treatment চলেছে সেই জায়গার আমাকে একটু আদরেস মেসেজ করে দিও হ্যাঁ হ্যাঁ আমি দেবো তাহলে আমা ! আমার পিসেমশাইকে তাহলে আমি দেবো যদি ওনার দৃষ্টিশক্তিটা ফেরত আসে এটা তো জীবনে খুব গুরুত্বপূর্ণ এটা না থাকলে যেকোনো মানুষের পক্ষেই বেঁচে থাকাটা খুব দুষ্কর। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সময় মতো পৌঁছলে যদি আগে পৌঁছানো যায় রোজ শুরুতেই তাহলে সুস্থতাটাও তাড়াতাড়ি আসবে এবার ব্যপারটা হচ্ছে যেটা যদি খুব বেশি। গভীরে চলে যায় তখন তো তাকে সেভাবেই উম ব্যাপারটাও খুব দামি হয়ে যায় এবং ডাক্তারের ক্ষেত্রে মানে রোগীর ক্ষেত্রেও সেটা উম অনেকটা দেরি হয়ে যাবে প্রথম প্রথম আসলে। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি যার জন্য আমাদের এটা হয়ে গেছে শেষ অবধি। না না ঠাকুর যেটা করে সেটা ভালোর জন্যই করে ঠিক আছে তাহলে তুমি আমাকে মেসেজটা করে দিও। তাহলে আমি তোমাকে পরে কন্টাক্ট করে নেবো। ঠিক আছে ঠিক আচে হম হম রাখি।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

উচ্ছাস তুমি সমুদ্রে গিয়ে তো তুমি জলের উচ্ছাস দেখতেই পারবে, ভয়ংকর সে,

হ্যাঁ ভালো আছি আর মানে আমি এটা বলতে চাইছি না ওই একদম নিচের দিকে দেন দিকে যে একটা ইয়ে রয়েছে ওটা কি ইয়ে হয়ে চাপা হয়েছিল আগের বাড়ে

আচ্ছা সেবার বোধ হয় চাপা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া হয় গিয়েছে হ্যাঁ গো তোমাদের?

আর কি বলছিলাম তুমি একদিন গাছ নিয়ে একদিন কথা বলছিলে ও আর বোলো না আমাদের দুটো গাছ রয়েছে না এই গাছ আর তোমার জন্য আমি কথা বলছি বুঝলে হ্যাঁ ঠিক আছে করতে হবে নিজেদেরই লোক হ্যাঁ সেই যাই হোক গাছের কথা বলছিলাম না গাছ গুলো আছে সুন্দর গাছ গুলো তোমায় কি বলবো মনের মতো আমাকে কোথায় নিয়ে গিয়েছিলো যেন আমার বর একদিন কে সেখানে গিয়ে একটু আর কি দেখলাম তোমায় কি বলবো এতো গাছ ওরে বাপ রে বাপ্ প্রচুর গাছ প্রচুর প্রচুর গাছ ওখানে গেলাম হ্যাঁ ওখানে খুব সুন্দর সুন্দর গাছ অনেক দামি দামি গাছ তা ওখানে অনেক বাগান আছে সুন্দর সুন্দর বাগান আছে সেক্ষেত্রে থেকে খুব ভালো যেন তো ওর আর আমার বর কে খুব পছন্দ জায়গা

নাকি রাজকূট খোলা না তো ওই জন্য অনেক দূরে মনে হচ্ছে না জায়গা তা অনেক তা দূরে গাড়ি করে গিয়েছিলাম সবাই মিলে একসাথে আমি আমার বৌমা আমার মেয়ে আমার বড় সবাই মিলে গিয়েছিলাম সেখানে অনেক বাগান রয়েছে সুন্দর সুন্দর বাগান অনেক সুন্দর সুন্দর গাছ ও রয়েছে বোরো বোরো গাছ ছোট ছোট গাছ আর তো আমাদের বাড়িতে একটু আসবি এসে দেখিস সব গাছ অরে সে সারা চাদ ভোরে গিয়েছে গাছে একটা গাছ আছে যেন সেটা তো বলাই হয় নি একটা গাছ আছে সেটা অন্তত কুড়ি বছরের তো হবেই সেই গাছ তা পুরোনো দিনের অনেক দিনের গাছ টার তোমায় কি বলবো যা শিকড় হৈছে না সুন্দর দেখতে লাগে হম পুরোনো দিনের ত

হম শোনো না যেখানে আমরা গিয়েছিলাম না দেখতে সেখানে একটা গাছ ছিল বট গাছ ওটা সত্তর আশি বছরের জানো প্রচুর গাছ আছে বুঝতে পারছো কত বোরো গাছ কত পুরোনো কত পুরোনো গাছ বোলো না আমাদের বাড়িতে অনেক গাছই রয়েছে তো আমাদের বাড়ি ঘর বাড়ি যখন ফিরতাম তখন গাছে তো জাল দিতে পারা যাচ্ছিলো না আর তার মধ্যে কিছু গাছ মারা গিয়েছে আর তো সেই আর তো কুকুর ছিল অন্তত তা তো বারো তেরো বছর হবেই কিন্তু কুকুর টা না বাঁচলো না কুকুর তা মারা গেল বাঁচানো গেল না অনেক চেষ্টা করলো পারলো না যাই হোক আমার ও শশুর মশাই অনেক গাছ ইয়ে করেছে যেন ছাদে গাছ লাগিয়েছে হ্যাঁ অনেক গাছ আছে বেল গাছ নারকেল গাছ তারপরে বোট গাছ ও আছে তার পরে অনেক কাগজ ফুলের গাছ আছে অনেক বিদেশি গাছ আছে অনেক সুন্দর ফুল হয় তাতে তাতে আবার হ্যাঁ এখন হয়নি হবে আর তারপরে অনেক গোলাপি কাগজ ফুল সাদা কাগজ ফুল হৈছে খুব সুন্দর লাগে বিকাল বেলা তে খুবই সুন্দর লাগে বেল ফুলের হ্যাঁ এখন

হ্যাঁ বেল ফুল গাছ আছে তোমার শশুর কে বোলো না কাঞ্চন ফুল আন্তে সুন্দর গন্ধ ছারে ফুল গুলো হ্যাঁ আর আমি শুনেছি নাকি তোর শশুরের নাকি খুব বেল গাছ পছন্দ আছে আছে হ্যাঁ হ্যাঁ আগে তো বড়ো ছিল হ্যাঁ তা আমাদের নতুন করে ঘর দুয়ার হওয়া তে কাটা হৈছে এখন একটা ছোট গাছ লাগানো হৈছে একদিন এসো না গো ও কাকিমা একদিন এসো না যাবো যাবো যাবো আমার মেয়ে কে নিয়ে বৌমা কে নিয়ে যাবো

ঠিক আছে যাবো অরে আমিও কাগজ ফুল ভালোবাসি জানো তো আমার বাড়িতেও ওই রকম কাগজ ফুলের গাছ নিয়ে এসেছি আমি তোমার জন্যেও নিয়ে আসবো ঠিক আছে

ঠিক আছে আচ্ছা নিয়ে এলে আমিও দেব হ্যাঁ হ্যাঁ আমিও আবার আমার মা কে ননদ কে নিয়ে যাবো খান ঠিক আছে এসো ওরাও গাছ ভালোবাসে জানো তো না না বেশি সবাইকে নিয়ে আসতে হবে না

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি তো গাছ বসাতে ভালোবাসো

বিকালেও তো খাবারের জোগাড় করতে হয় অরে দুপুর বেলা খাওয়া দাওয়া করেই যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁখাওয়া দাওয়া করেই সবাই আসবে ঠিক আছে প্রথম বার যাচ্ছি কাকিমা এইরকম করে বলছো তুমি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না করতে ভালোবাসি ঠিক আছে তাহলে এস দুপুর বেলা খাবার দাবার করবো খেয়ে যাবে খান ঠিক আছে পান্তা ভাত না না পান্তা ভাত না অভাবে বোলো না আমি তুমি গাছ দেখতে ভালো বাস আমিও গাছ দেখতে ভালোবাসি একদিন এসো পান্তা ভাত কোনো আমি মাছের ঝোল করবো চাটনি করবো তুমি ভালোবাসো গাছ শুনলে আমার শশুর মশাই খুবই খুশি হবে হ্যাঁ তোমার শশুর মশাই কে দেখার আমার ইচ্ছা যে মানুষ এত গাছ ভালোবাসে অনেক দিন আগে শুনেছি তোমার শশুর মশাই কে খুব দেখার আমার ইচ্ছা শশুর মশাইকে দেখতে যাবো একদিন দুজনেই গাছ ভালোবাসো দুজনের খুব মিল হ্যাঁ আমাদের খুব মিল ঠিক আছে হয় যাই গাছ কিনতে যাবো দুজনে মিলে তোমার শশুর মশাই আর আমি মিলে দুজনে মিলে গাড়িতে বসে দুজনে মিলে আমার মাও যাবে সঙ্গে আমার মাও সঙ্গে যাবে কাকিমা হ্যাঁ তোমাদের মাঝখানে বসবে বলে উনিও তো গাছ

টাও উনিও যাবে ঠিক আছে তিনজনে মিলে গাড়ি করে যাবো হ্যাঁ হ্যাঁ আমার মাও চুড়িদার পড়বে তুমিও কিন্তু চুড়িদার পরে আসবে কাকিমা সারি পড়ো না যেন হ্যাঁ না না না হবে না গো আর তোমাদের বাড়ির চার পশে গাছ নেই হ্যাঁ চার পশে গাছ আছে সেরম নেই দূরে দূরে আছে নারকেল গাছ আছে ডাটা গাছ আছে ডাটা গাছ আছে তো আবার রাস্তায় ওখানে জানো ডাটা গাছে তো ওই বিকাল বেলা হ্যাঁ অনেক দূরে আছে আমাদের ঘরে আসে না আমাদের বিকাল বেলা কি সুন্দর লাগে একদিন মা আর আমি বিকেলে গাছের photo তুলছিলাম তারপরে উপভোগ করছিলাম হ্যাঁ ছবি তুলছিলাম হ্যাঁ হ্যাঁ ছবি ছবি আর শোনো না কি বলছিলাম তোমাকে তো বলা হয় না আমাদের একটা বাগান বাড়ি আছে জানো আমার বর ওটা কিনেছে আচ্ছা আমি এত গাছ লাগিয়েছি যে তোমাকে কি বলবো কি গাছ লাগিয়েছি আম গাছ খুব ফলন আছে শোনো না একদিন তুমি যাবে বুঝেছো বাগানে ঢুকতে না ঢুকতেই সামনে তোমার কত লেবু গাছ গন্ধরাজ লেবু লেবুর গন্ধ সব লেবু হয় তারপর লেবু গাছ হৈছে লেবু পারা হয়নি জানো

আমার পরিবার গেলে তখন একদিন ঘুরে আসা হবে বুঝলে তোমাদের ওই এইগ্রা হা হা হা হা আসলে না আমাদের আর আমাদের বোরো হয়েছে নারকোল ফুল গাছ হ্ম বোলো বোলো

তারপরে আমরা খেয়ে ওখানে না আর কি বলবো এত বোরো বাগান হয়েছে না পশে মাঝখান হয়েছে তো দুটো বোরো বোরো জামরুল গাছ আছে মানে ছোট পুকুর বাছা তো সময় কি জামরুল হয়েছে মানে একেকবার আমি চোদ্দ কেজি পনেরই কেজি করে জামরুল নিয়ে এসেছি ওরে ব্যাপারে তো কোটা বোলো নিয়ে আস্তে পড়তে তো বোলো একটু তো দিয়ে যেতে পড়তে বোলো তোমার বাড়িতে আমি জামরুল কয়েক কেজি জামরুল তারপর হচ্ছে তোমার কালো জাম সাদা জাম সব হয়ে যেন সাদা জ্যাম বলাম

হা তারপরে লম্বা লম্বা বেগুন গো বুজতে পেরেছো লম্বা লম্বা বেগুন হম লম্বা লম্বা বেগুন ও হতো

ওহ পিয়েরে গাছের কথা বলতে মনে পড়লো কি বোরো বোরো পিয়ারা হতো গো সবাই চুরি করে করে নিয়ে যেত এত পিয়ারা গাছ কত কষ্ট লাগে বোলো অরে হ্যান এবার তোমায় বলছি তাই বলতে বলতে মনে পড়লো যা কত বার মজা করতে যেন হ্যান মানে কাওকে তো সেরম বলার মতন তোমাকেই বলছি আর পেঁপে গাছে একটা বোরো পেঁপে গাছ ছিল জানতো মানে আমরা তো আর যায়না সেখানে আর পেঁপে গাছ তা ওপর থেকে নিচু হচ্ছে ওপর থেকে তুমিতো জানেননা শোনোনা আমি কথা